সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি মন্দিরের পিছন পাশে একটা গাছ রয়েছে।

অনেক গাসপালা দেখতে পাচ্ছি।

হলুদ কালারের অনেক বড় ফুলবাগান দেখা যাচ্ছে।

অনেকগুলো নীল কালারের বেড দেখতে পাচ্ছি।

প্লাস্টিকের নীল কালারের দুটি দোকান রয়েছে।

দোকানে একটি চেয়ার রয়েছে একটি টুল দেখতে পাচ্ছি।

দুজন লোক হলুদ জামা পরে কিছু একটা নিস থেকে তুলছে।

ঘরের সামনে কালো কালারের একটি ওয়েলকাম কাঠ লাগানো আছে।

দাঁড় করানো অনেকগুলো পতাকা দেখতে পাচ্ছি।

একটি টবের মধ্যে গোলাপ ফুল দেখতে পাচ্ছি।

এ_টি_এম ঘরের ওপরে একটি সাইনবোর্ড লাগানো রয়েছে।

দোকানের সামনে একটি বাইক দাঁড়িয়ে আছে।

গাছের ডোমের একটি গেট বানানো রয়েছে।

একটি খেজুরের গাস দেখতে পাচ্ছে একটি রাস্তা দেখা যাচ্ছে।

মাটির উপর হলুদ কালারের জে_সি_বি দাঁড়িয়ে মাটি ঘুরছে।

সামনে একটা ব্যাংক দেখা যাচ্ছে ব্যাংকের সামনে কত লোকজন দাঁড়িয়ে আছে।

একটি খ্যারের ঘর দেখতে পাচ্ছি।

এই বিল্ডিংয়ের সামনে একটি ওয়াল রয়েছে।